এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মৎস্য বিক্রেতার মাছ বিক্রিয়া করার পর তারা তাদের মধ্যে অনেকেই যারা মাছ কিনতে আসেন তারা বলে দেন মাছটিকে সুন্দরভাবে আঁশ মুক্ত করে কেটে আমাদেরকে দিন।

এই ছবিটাতে দেখা যাচ্ছে নিশ্চয়ই কোন কোন জন্মদিন উপলক্ষে কোন শিশুর বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এবং আশেপাশে এত সুন্দর ভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে তার আনন্দের মুহূর্তটাকে তার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এখানে দুটি বাচ্চা খুব সুন্দর আনন্দ করে উপভোগ --

এই ছবিটাতে দেখা যাচ্ছে একটি কার সার্ভিসিং সেন্টারে কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মেকানিক এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একজন দুজন তিনজন মেকানিক দাঁড়িয়ে--

বোঝা যাচ্ছে তাদের মধ্যে একজন ছবিটি তুলছেন তার নিজেস্ব মোবাইলে এবং বহু উঁচু একটি পাথরের স্তুপের নিচে দাঁড়িয়ে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ একটি ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে নিচে জলের দিকে তাকিয়ে রয়েছেন।